এখানে সামনে একটা মেলা দেখা যাচ্ছে যেখানে সাইডে একটা দোকানও দেখা যাচ্ছে।

এখানে একটা স্কুল বা একটা কলেজের--

বসে আছে সাথে একজন মহিলাও বসে আছে চুল কাটার জন্য।

পেছনে ন্যাশনাল ফরেন্সিক সাইন্স ইউনিভার্সিটি করে ল্যাখা --

যেখানে অনেকগুলি ছোট ছোট গাছও লাগিয়ে রয়েছে সবুজ একটা ছোট --

মাঠের মতোনও রয়েছে সাইডে অনেকগুলো ঘর ফ্যানসিংয়ের মতোনও রয়েছে।

সামনে বড় একটা মুদি দোকান দেখা যাচ্ছে যেখানে অনেকগুলো--

মালপত্র রাখা আছে সাইডে দুইজন মানুষ--

এখানে রাস্তার উল্টোদিকে একটা বাইকের শোরুম দেখা যাচ্ছে।

গাজর টোম্যাটু বিট কলা--

লড়িটা বিউটি পার্লার লেখা আছে।

বড় একটা স্কুল দেখা যাচ্ছে সামনে স্কুলের বড় একটা সবুজ মাঠ আছে আর মাঠটিতে --

ঘর আছে যেখানে দুইটা সিঁড়ি আছে।

পাখা আছে যেখানে মানুষ আসে।

পেছন দিক থেকে একজন দেখে রয়েছে।